দুটো বড় অনেকগুলো গাছপালা দেখতে পাওয়া যা--

পাশে কয়েকটি গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইধ্যে মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে--

উপর দিকে জল নিচে পরিতেসে।

পাশে অনেকগুলু গর দেখতে পাওয়া যাচ্ছে।

একটি দোকানের ভিতরে কয়েকজন মানুষ বসে আছে।

দুটি খালি চেয়ার দেখতে পাওয়া যা--

সেই দুকানে একটি সাইনবোর্ড লাগানো আছে।

সেই মাঠে ছাত্ররা ব্যায়াম করিতেসে।

এসবের মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি দুকান রয়েসে ।

কয়েকটি কলমের প্যাকেট দেখতে পাওয়া যাচ্ছে।

আরও কয়েকটি ব্লেটিভ দেখতে পাওয়া যাচ্ছে।

এই ঘরের পাশে একটি গাড়ি রয়েসে।

এর মইধ্যে একটি বক্সে গোল্ড প্লাস লেখা আসে।

আঃ দুইটি বক্সে র মইদ্যে মেয়েদের ফটু দেওয়া আসে ।

সেই দুকানে ছোট বড় কয়েকগুলু ফ্যান রয়েসে।

সেই ঘরের ভিতরে কয়েকজন মেয়ে মানুষ কি জন্য কইতেসে।

সেই দুকানের বিতরে দু-তিনটি ফ্যান দেখতে পাওয়া যাচ্চে।

একটি বিদ্যুতের বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে।

একটি সি_সি ক্যামেরাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই গরের উপরে টিন লাগানো আসে।

পাশে অনেকগুলো ছোট বড় গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গরর রয়েসে।

একজন মানুষ সোলারো কি জন্য করিতেসে।

এই সাইনবোর্ডে বিবেকানন্দ ভবন লেখা আসে।

এই সবির মইদ্যে দ্যাখতে পাওয়া যাচ্ছে যে একটি গড় রয়েসে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ঘর-র আছে।